রুবি মেথডস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব মেথড কি
মেথডের সিনট্যাক্স এবং আমরা কিছু উদাহরণ দেখব
এখানে উবুন্টু লিনাক্স সংস্করণ 1204 রুবি 193 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে লিনাক্সে টার্মিনাল এবং টেক্সট এডিটর সম্পর্কে জানতে হবে
মেথডসের ভূমিকা দিয়ে শুরু করি
মেথড একটি পৃথক প্রোগ্রাম যা বিশেষ কাজ এক্সিকিউট করে
রুবি মেথড অন্যান্য প্রোগ্রামিং ভাষার ফাংশনের অনুরূপ
মেথডের নাম ছোট হাতের অক্ষরে শুরু হয়
মেথড তার কল করার পূর্বেই সংজ্ঞায়িত করা উচিত
এখন মেথডের সিনট্যাক্স দেখি
এটি সংজ্ঞায়িত করতে কীওয়ার্ড ডিইএফ এর পর মেথডের নাম লিখুন
আর্গুমেন্ট প্রদত্ত ভ্যালু নির্দিষ্ট করে
রুবি কোড সেকশন তৈরী করা মেথডের অংশ উল্লেখ করে
মেথডের অংশ উপর থেকে এই সংজ্ঞা এবং নীচে থেকে এন্ড ওয়ার্ড দ্বারা পৃথক করা হয়
একে আর্গুমেন্ট সহ মেথড বলে
মেথডের অপর সিনট্যাক্স হল ডিইএফ কীওয়ার্ড এর পর মেথডের নাম এবং খালি আর্গুমেন্টের তালিকা
রুবি কোড সেকশন মেথডের অংশ উল্লেখ করে এবং এন্ড ওয়ার্ড যা মেথডের সমাপ্তি চিন্হিত করে
একে আর্গুমেন্ট ছাড়া মেথড বলে
এখন মেথডের ব্যবহার করা দেখি
আমি গেদিত টেক্সট এডিটরে একটি প্রোগ্রাম লিখেছি
এখন এটি খুলি
আমাদের ফাইলের নাম মেথড হাইফেন উইথআউট হাইফেন আর্গুমেন্ট ডট আরবি
ফাইলটি রুবি প্রোগ্রাম ফোল্ডারে সংরক্ষণ করেছি
মেথড ব্যবহার করে দুটি সংখ্যার যোগফল গণনা করব
এখন প্রোগ্রাম দেখি
আমরা গ্লোবাল ভ্যারিয়েবল a ঘোষিত করে এর মান 5 নির্ধারিত করে এটি আরম্ভ করব
ভ্যারিয়েবলের নামের আগে ডলার চিহ্ন দিন
গ্লোবাল ভ্যারিয়েবল ঘোষণার স্থান ছাড়া কোথা থেকেও প্রাপ্ত করতে পারেন
এখানে আমরা কোনো আর্গুমেন্ট ছাড়া একটি মেথড এড ঘোষিত করেছি
এখানে আমরা ইউসারকে দ্বিতীয় ভ্যালু লিখতে বলি
ইউসার ভ্যালু লিখবে
গেট্স মেথড স্ট্রিং ফরম্যাটে কনসোল থেকে ইনপুট প্রাপ্ত করে
to i মেথড ব্যবহার করে এটি ইন্টিজারে বদলানো জরুরী
বদলানো ভ্যালু লোকাল ভ্যারিয়েবল b তে সংরক্ষিত হয়েছে
এটি শুধুমাত্র সেই মেথডে উপলব্ধ যেখানে ঘোষিত হয়েছে
এখানে আমরা গ্লোবাল ভ্যারিয়েবল a এবং ভ্যারিয়েবল b এর ভ্যালু যোগ করি
ফলাফল ভ্যারিয়েবল সুম এ সংরক্ষিত হয়
এখন সুম প্রিন্ট করি
এটি স্ট্রিং এ ভ্যারিয়েবল লেখার উপায় প্রদর্শন করে
এখানে সুম এর বিষয়বস্তু স্ট্রিং হিসেবে থাকে এবং বাইরের স্ট্রিং এ জায়গা নেয়
এন্ড মেথডের সমাপ্তি বোঝায়
এখানে দুই ধরনের মেথড রয়েছে
ইউসার ডিফাইন্ড মেথড যা আমাদের এড মেথড
প্রী ডিফাইন্ড মেথড যা হল প্রিন্ট গেটস এবং to i মেথড
এখানে আমরা এড মেথড কল করি
অ্যাডিশন অপারেশন সম্পন্ন হলে ফলাফল প্রিন্ট করা হবে
এখন সেভ বোতামে টিপুন
এই প্রোগ্রাম পূর্বে উল্লেখ করা রুবি প্রোগ্রাম ফোল্ডারে সংরক্ষিত হবে
এখন প্রোগ্রাম এক্সিকিউট করি
Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন
স্ক্রিনে টার্মিনাল উইন্ডো প্রদর্শিত হয়
প্রোগ্রাম এক্সিকিউট করতে রুবি প্রোগ্রাম এ যেতে হবে
লিখুন সিডি স্পেস desktopরুবিপ্রোগ্রাম এবং এন্টার টিপুন
আবার লিখুন রুবি স্পেস মেথড হাইফেন উইথআউট হাইফেন আর্গুমেন্ট ডট আরবি এবং এন্টার টিপুন
Enter থে সেকেন্ড নাম্বার প্রদর্শিত হয়
আমি ভ্যালু 4 লিখে এন্টার টিপব
আউটপুট হল সুম ওএফ ত্ব নাম্বারস 5 4 আইএস 9
এখন আর্গুমেন্টের সাথে মেথডের একটি উদাহরণ দেখি
গেদিত এ লেখা এই প্রোগ্রাম এখন লিখুন
আমাদের ফাইলের নাম মেথড হাইফেন উইথ হাইফেন আর্গুমেন্ট ডট আরবি
এই ফাইলও রুবিপ্রোগ্রাম ফোল্ডারে সংরক্ষণ করেছি
এখন প্রোগ্রাম দেখি
এখানে আমরা এড নামক মেথড ঘোষিত করেছি
আ b হল এড মেথডের আর্গুমেন্ট
a এবং b যুক্ত হয়েছে
সুম কল করা মেথডে ফিরে যায় এবং এন্ড মেথডের সমাপ্তি বোঝায়
ইউসারকে ইনপুটের জন্য জিজ্ঞাসা করলে ইউসার a এবং b এর ভ্যালু লিখবে
ভ্যালু যথাক্রমে a এবং b তে সংরক্ষণ করা হবে
এখানে এড মেথড কল করি
আমরা আর্গুমেন্টে a এবং b রাখি
অ্যাডিশন অপারেশন হওয়ার পর এড মেথডের ফলাফল c তে সংরক্ষিত করা হবে
এখানে সুম c তে সংরক্ষিত হয়েছে
কোড এক্সিকিউট করতে টার্মিনালে যান
প্রথমে টার্মিনাল মুছুন
লিখুন ক্লিয়ার এবং এন্টার টিপুন
আমরা রুবিপ্রোগ্রাম এ রয়েছি
পূর্ববর্তী কমান্ড পেতে দুইবার আপ অ্যারো কী টিপুন
এখন মেথড হাইফেন উইথআউট হাইফেন আর্গুমেন্ট ডট আরবি কে মেথড হাইফেন উইথ হাইফেন আর্গুমেন্ট ডট আরবি দ্বারা বদলান
এবং এন্টার টিপুন
Enter থে ভ্যালিউস ওএফ a এন্ড b প্রদর্শিত হয়
আমি 8 এবং 9 লিখব
8 লিখে এন্টার টিপুন
9 লিখে এন্টার টিপুন
আমরা আউটপুট পাই
সুম ওএফ ত্ব নাম্বারস 8 এন্ড 9 আইএস 17
এখন রুবি মেথডের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখব
এখন প্রোগ্রামে ফিরে আসি
রিটার্ন কীওয়ার্ড মুছুন
সেভ বোতামে টিপুন
কোড এক্সিকিউট করতে টার্মিনালে যান
পূর্ববর্তী কমান্ডে যেতে আপ অ্যারো কী টিপে এন্টার টিপুন
Enter থে ভ্যালিউস ওএফ a এন্ড b প্রদর্শিত হয়
আমি 10 এবং 15 লিখব
10 লিখে এন্টার টিপুন 15 লিখে এন্টার টিপুন
আউটপুট হল সুম ওএফ ত্ব নাম্বারস 10 এন্ড 15 আইএস 25
রিটার্ন কীওয়ার্ড মুছে ফেলার পড়েও প্রোগ্রাম কোনো এরর ছাড়া এক্সিকিউট হয়েছে
রুবি নিজে থেকে মেথডে সংসাধিত ভ্যালু ফেরত দেয়
মেথডে রিটার্ন কীওয়ার্ড হল ঐচ্ছিক
এখন টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
স্লাইডে যাই
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি মেথড সম্পর্কে
আর্গুমেন্ট ছাড়া মেথড এবং আর্গুমেন্ট সহ মেথডের জন্য সিনট্যাক্স
মেথড থেকে ভ্যালু ফেরত দেওয়া
এখন মেথড ব্যবহার করে ইউসার থেকে ইনপুট নিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিরুপণ করতে প্রোগ্রাম লিখুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি